অনেক ধরনের লাইট উপরে দেখা যাচ্ছে বড় একটা বিল্ডিংয়ের মাঝখানে এটা তৈরি।

এখানে নানা ধরনের আইসক্রিম আছে।

এবং পেছনে আরেকটা আ সুইফট ডিজায়ার এখানে দেখা যাচ্ছে।

এবং বাকি মানুষগুলো দাঁড়িয়ে আছে।

এখানে বড় একটা নাচারি --

দু'তিনজন বাচ্চা এখানে রয়েছে তারা খেলাধুলা করছে।

সাইডে একটা গ্লাসের দরজা দেখা যাচ্ছে আর একটা চেয়ার খালি।

গ্লাসের মধ্যে অনেকগুলা মিষ্টি রয়েছে যেমন সাদা মিষ্টি লালমোহন লাড্ডু।

একটা জুয়েলারি শপ দেখতে পাচ্ছি।

আর টেবিল উম খালি রয়েছে আর বাকি চেয়ার -ও খালি রয়েচে।

ওপরে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে বিল্ডিংয়ের মধ্যে।

এবং নীচে একটা বল রয়েছে।

রাস্তার অনেকগুলো গাঁদা ফুল দেখা যাচ্ছে এখানে হলুদ এবং অন্য কালারের ফুলও --

একটা কৃষি বিভাগ এখানে একটা সাইনবোর্ড আছে এটার মধ্যে লেখা আছে।

এবং উপরে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি সাইডে।

এবং রাস্তার মধ্যে অনেকগুলা স্কুটি এবং গাড়ি দ্বারা করানো আছে।

এবং ওপরে একটা ফ্যান দেখা যাচ্ছে।

এবং মাটের মাসখান দিয়ে একটা রাস্তা।

এবং রাস্তার উইপাশে মাঠের মধ্যে এর কোণার মধ্যে অনেক লোক বসে আছে একসঙ্গে।

এবং সাইডে বড় বড় অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি।

সুন্দর একটা মন্দির সম্ভবত এটা একজন রাজবাড়ী।